কুল এখানে নবীনবরণ হচ্ছে। এখানে অনেকগুলি লোক রয়েছে। একটা লোক হাতে উম ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যার তার শার্ট এর কালার লাল। বাচ্চারা পরে আছে উম চারটে তিনটে বাচ্চা আছে। বাচ্চারা পরে আছে লাল কালার সোয়েটার । লাল--

এ কি্সমাস এর পাটি যেখানে একটা সান্তা একটা লোক সান্তা সেজে আছে তার গায়ে লাল পোশাক লাল টুপি। এখানে অনেক গুলি রো লোক রয়েছে যারা মাথায় সান্তা টুপি পরে আছে এখানে একটা ষ্টার ও রয়েছে অনেক রকম বেলুন ও রয়েছে সবুজ লাল।

ঘরের মতো যে-এ সে ঘরের দেওয়ালে নীল কালার আর সেই দেওয়ালে একটি নাজির পুর বি.ও বলে একটি পোস্ট লাগানো আছে সেখানে পিন সাত উ তিন তিন এক তিন তিন |

বিয়ের মণ্ডপ এখানে অনেক লোক বিয়ে দেখছে এখানে এ কোনে আর কোণে বৌ বসে আছে তাদের গাঁটছড়া বাধা হচ্ছে একটি পুরোহিত রয়েছে এই মণ্ডপটা ফুল দিয়ে সাজানো রয়েছে যেখানে লাল পর্দা রয়েছে একটা উ দুটো বৌ বসে বসে গল্প করছে |

এটা একটি বাড়ি উম-ম বাড়িটি ইর উপরতলায় রং করা নেই নিচের তোলাই রং করা আছে গু হলুদ কালার এখানে একটি সিঁড়ি রয়েছে সিঁড়িটা লাল কালার বাইরে গ্রিল রয়েছে একজন বৌ বড়খা পড়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে |

বই শপ এখানে এ একটি লোক উ উ হাতে বই ধরে আছে।